আমরা একটি বিল্ডিং দেখতে পারছি।

দোকানের ভিতরে অনেকগুলি জিনিস থাখে থাখে সাজানো রয়েছে।

দেখে মনে হচ্ছে এখানে একটি মানুষ দাঁড়িয়ে পিছনে অনেক রকমের লাইট জ্বলতাসে দেখতে পারছি।

মানুষটির চুল কাটা দেখা যাচ্ছে মুখটি ঢাকা কান দেখতে পারছি।

অনেকগুলি বেলুন দিয়ে সাজানো রয়েছে।

কতগুলি বার্থডে ক্যাপ দেখতে পারছি।

দোকানের সাইডে কতগুলি পেপারের বাক্স দেখতে পারছি।

দেওয়ালে অনেকগুলি বই থাকে থাকে সাজানো রয়েচে।

টিতে আমরা একটি ব্যাংক দেখতে পারছি।

ব্যাঙ্কটির ভিতরে অনেকগুলি চেয়ার রাখা রয়েছে।

একটি কাঁচের দেওয়াল দেখা যাচ্ছে।

একজন মানুষকে দেখে মনে হচ্ছে ফটো তুলতেসে।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি হোটেল ।

দেখে মনে হচ্ছে এটি একটি বিয়েবাড়ি।

রুম -এর ভেতরে একটি ছোট্ট বিছানা রয়েছে।

লোকগুলির জামায় আবির লাগা রয়েছে দেখতে পারছি।

খোলা জায়গাটির মধ্যে বড় আ খাম্বার মধ্যে লাইট লাগানো রয়েছে।

পিছনে একটি খোলা আকাশ দেখা যাচ্ছে।

মানুষটি নীল রঙের প্যান্ট পরে রয়েছে দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা এখানে একটি বড়ো বাড়ি দেখতে পারছি।

এট্টি টোটো ও অনেকগুলি মোটরসাইকেল দেখতে পাচ্ছি।